এটা সাদা রঙের একটা পুরোনো স্মৃতি-সৌধ ।

বাড়ি এ টাইপ -এর দেখতে। এইটার ভেতরে অনেকে বসবাস করে। কেউ আবার সরকারি কাজের জন্য এই বাড়িটার একতলা।

আরেকজন লোক এর ভেতরে ঢোকার চেষ্টা করেছে আর এখানে একটা লাল গাড়ি করে লোকটি এসছে।

সবাই এই মন্দিরে সুন্দর ভাবে পুজো দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে।

তার সাইড -এ ও রয়েছে খাবারের দোকান। লোকেরা যাতে এইখানে গাড়ি পার্ক করে খাওয়ার খেতে পারে তার ব্যবস্থা করা আছে এইখানে।

এটা একটা ব্রিজ মতো করা আছে এবং ব্রিজ -এর একটা সাইড -এ ব্রিজ -টা করা আছে তার তলা দিয়ে এরকম জল --

এটা একটা ফ্যাক্টরি - র ছবি ফ্যাক্টরি - র পাশেই রয়েছে পাওয়ার - এর একটা ইলেকট্রিসিটি - র একটা বিশাল বড়ো পোস্ট রয়েছে।

একটা জায়গা অনেক পুরোনো আ এখানকার এ ইয়ে অনেক পুরোনো দিনে এই --

এখানে সুন্দর একটা ঝাড়-লণ্ঠন ঝুলছে এবং অনেক পুরোনো দিনের আমলের এই--

এ বাস এই বাস -এ করে আ সুন্দর এ.সি. বাস দাঁড়িয়েছে। এটা দোতলা বাস ওপরে শোয়ারও ব্যবস্থা রয়েছে।

হাতে জুতো নিয়ে। এ- সুন্দর একটা নাচের ও ভ -ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে।